কিছু মদের ছবি আঁকা আছে। শিবা লোকনাথ হোটেল লেখা আছে এক জায়গায়। উমমমমম সাদা লাইটিং করা আছে। এখানে লিড লাইটিং করা আছে। একটি বার লেখা আছে। একটি বড়ো ঘর লেখা আছে ঘর আছে।

অনেক কিছু লেখা আছে। বজ্রাপুকুর উপ-স্বাস্থ্য কেন্দ্র টু নং আজমতপু আজমতপুর গ্রাম পঞ্চায়েত।

এবং দি পুর্নমা নার্সিংহোম নার্সিংহোমটির নাম এবং গঙ্গাপুর দক্ষিণ দিনাজপুর এখানে একটি স্কুটি ও রাখা রয়েছে।

এবং কিছু লরি দাঁড় করানো রয়েছে এই দিকে লাইনে একটি বাইক নিয়ে পেট্রোল নিচে আরো বাইক দাঁড় করানো রয়েছে একটি মানুষ হেঁটে যাচ্ছে পিছনে কিছু বিল্ডিং রয়েছে এখানে জলের ট্যাংক রয়েছে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে।

কিছু লরি দাঁড় করানো আছে এক জায়গায় ওয়ান লেখা এক জায়গায় থ্রি লেখা রয়েছে এবং দুইদিকে একটি দুটি চেয়ার রাখা হয়ে--